এবং এদিকে সেক্স সাইট এর দোকান রয়েছে এবং নিচে এক লোক দাঁড়ানো রয়েছে এটি দোতালার একটি মল ।

এবং বিল্ডিংটার ওপরের রং সবুজ হালকা সবুজ এবং নিচের রং লাল টাইপের ।